চিত্রটিতে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন একটি হোটেল -এর মধ্যে অনেকগুলি চেয়ার টেবিল সাজানো রয়েছে টেবিল -এর উপর জলের জায়গা--

হোয়াইট বোর্ড রয়েছে কয়েকজন পড়াশোনায় রত বেঞ্চ রয়েছে ওদিকেও কয়েকজন ব্যাক্তি রয়েছেন।

ছবিটিতে একটি জুয়েলারী দোকান রয়েছে দোকানটির নাম কে কে জুয়েলার্স এখানে সোনা এবং রুপোর কাজকর্ম করা হয়।

ছবিটিতে একটি রেলিং দিয়ে ঘেরা জায়গা রয়েছে ভেতরে সবুজ ঘা--

কিছু বড়ো বড়ো গাছপালা সামনে একটি সাদা রঙের বড়ো বিল্ডিং ।

একটি পাহাড়ি গুহার মধ্যে ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে জলগুলি--

একটি হিন্দু ছবি টাঙানো রয়েছে।

সামনে ইলেক্ট্রিসিটি তার এবং পোলও রয়েছে।

ডানদিকে একটি ট্যাক্সি দাঁড় করানো রয়েছে।

এখানে কয়েকটি ডিমের ট্রে এবং ডিম রয়েছে কিছু স্যালাড তৈরী করা আছে।

তার বাবা মা এবং পরিবারের লোকজন রয়েছে সুন্দর কয়েকটি ফুল দিয়ে সেগুলো সাজানো রয়ে--

ইংরেজিতে দেয়ালে কিছু লেখা রয়েছে একটি মাসোল বিল্ড -এর ছো ছবি দেওয়া রয়েচে একটি নীল রঙের বোতল আচে।